টাইল বিছানো আছে জানালা আছে জানালার অনেকটা জানালা আছে গাছ আছে ছোট ছোট ঝাউগাছ।

ফেবইকুইক আঠা আছে পাপড় আছে সাদা কালার অনেক গুলো বোড়া বস্তা আছে।

রাস্তা আছে রাস্তার মধ্যে লোহার হ্যান্ডেলিং আছে একটা গাড়ি আছে গাড়ির লাইট জ্বলছে ।